এখানে আমরা একটি বড়ো ফাঁকা মাঠ দেখতে পাচ্ছি এবং মাঠের ম--

এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বাড়ি তৈরির কাজ চলছে যেখানে আমরা তিন চার জন লোকজনকে ঘোরাফেরা করতে দেখতে পাচ্ছি এবং একটি লোক--

মাথায় করে উম একটি ঝুড়িতে করে কিছু নিয়ে যাচ্ছে এছাড়াও--

এখানে আমরা একটি মন্ডপ দেখতে পাচ্ছি এছাড়াও চারিদিকে আমরা অনেক মানুষজনের ভিড় দেখতে পাচ্ছি।

এবং তার সামনেই আমরা দেখতে পাচ্ছি পাঁচিল দেয়া আছে এবং পাঁচিলের বাইরে অনেক ঝোপঝাড় হয়ে গেছে এবং চারিদিকে আমরা--

এছাড়াও আ উম চারিদিকে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আছে এবং আ উম--

এবং দোকানের সামনে কিছু উম উ জিনিসপত্র রাখা আছে যেমন রড কচা থেকে শুরু করে কিছু জিনিস রাখা আছে এছাড়াও দোকানের সামনে আমরা দেখতে পারছি কিছু--

এবং আ দো হচ্ছে দোকানটি সামনে--

আমনেই আমরা দেখতে পাচ্ছি এ যে রাস চারিদিক ফাঁ--